মা লক্ষী এবং গণেশ যেখানে গণেশকে আপাতত এখানে দেখা যাচ্ছে না এখন এখানে একজনকে পুরোহিতকেও দেখা যাচ্ছে।

এবং তার আশপাশে কিছু প্যাকেট -ও রাখা আছে। যাতে মাছগুলোকে সুরক্ষিতভাবে রাখা যায়।

একটি লোক যেটি ব্রীজ -এর সামনে দাঁড়িয়ে আছে। ব্রীজ -এর নীচে জল দেখা যাচ্ছে এবং ব্রীজ -এ সাদা কালো পাত্রর রঙ দেখা যাচ্ছে। একটি সাদা নীল আকাশ দেখা যাচ্ছে।

একটি মল -এর গেমিং যোন -এর ছবি বলে এটি মনে হচ্ছে এবং মল -এর ওপরে কিছু ফুড কুড বা অন্য কিছু জিনিসও দেখা যাচ্ছে।

এবং আশপাশে বেশ অন্ধকার দেখা যাচ্ছে এবং পিছনের দিকে কিছু গাছপালাও দেখাই যাচ্ছে।

এটি মেঘ মেঘ। অথচ স্বচ্ছ-নির্মল আকাশের ছবি। যেখানে একটি নদীরও ছবি নীচের দিকে দেখা যাচ্ছে।

একটি বিল্ডিং অরেঞ্জ কালার -এর যেটার ওপরের মাথার অংশ সাদা তার চারপাশে ঘাস জাতীয় কিছু দিয়ে চারপাশটা ঢাকা আছে। কারণ চারিদিকে গাছ আছে এবং আশেপাশে বাঁশ জাতীয় কিছু দিয়ে বিল্ডিং -টিকে ঘেরা আছে।

বাঁদিকে একটা হলুদ কালার -এর দোকানও দেখা যাচ্ছে।

তার পাশে একটা নীল রঙের জালনা দেওয়া সোজা লম্বা ওঠা বিল্ডিং বাঁদিকে একটা ছোট গাছ এবং একটি ছোট ল্যাম্প পোস্ট দেখা যাচ্ছে।

আকাশটা খুবই সুন্দর। সম্ভবত এটি দিনের বেলায় তোলা ছবি।

যেখানে এক দুই তিন চার। পিছনে এবং সামনে তিনজন। মাঝখানে কোনো পাদ্রীকে মেইন কোনো সিংহাসন দেয়া হয়েছে বলে মনে হচ্ছে ।

খুব শান্ত-শিষ্ট একটা ছবি এখানে আমরা বুঝতে পারছি এবং সম্ভবত ছবিটি দিনের বেলায় তোলা হয়েছে।